গাড়ি সব জ্যাম লেগে---

'' এটি একটি ওভারব্রিজ যার নিচে দিয়ে জল বয়ে যাচ্ছে। যার দু''''ধারে সবুজ ঘন অরণ্য। ''

পুলিশ গার্ড দেওয়া এবং আকাশটা ভীষণ--

অ্যা তার পাশে বই অনেক বই সামনে প্রদীপ জ্বালানো আছে ।

মন মনোরম খুনে দেওয়া দৃশ্য।